একটি গঙ্গা দেখা যাচ্ছে এবং উপরে একটি ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজ -টির নীচে চারটি পিলার দেখা যাচ্ছে এবং দূরে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে ।

আর দূরে অনেক গুলি গাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে সমুদ্রের ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে জায়গা ফাঁকা বালি দেখতে পাওয়া যাচ্ছে ।

এই ছবিটির মধ্যে অনেক মাছ দেখতে পাওয়া যাচ্ছে। মাছগুলির উপরে একটি লাঠি রয়েছে সেটি দেখতে পাওয়া যাচ্ছে।

সবুজ সাদা কমলা কালারের বেলুন ও দেখতে পাওয়া যাচ্ছে।

ছবিটির মধ্যে তাজ বেঙ্গল কলকাতা দিয়ে একটি থাম্বনেইল রাখা আছে।

ছবিটির মধ্যে সামনে একটি ফুল দিয়ে সাজানো একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে। নিচে সাদা রঙের লাইট দেখতে পাওয়া যাচ্ছে। দূরে একটা মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি দেখতে পাওয়া যা--

এই ছবিটির মধ্যে তিনটি টেবিলে নানা রকমের ইলেকট্রিক জিনিসপত্র রাখা রয়েছে। পাশে অনেক গুলি--

জিনিসও রাখা হয়েছে এই রুম টার ভেতরে তিনটি দরজায় দেখতে পাওয়া যাচ্ছে ।

সামনের দিকে কটি গাঁদা ফুলও ফুটে রয়েছে সেটি দেখতে পাওয়া যাচ্ছে। পাশে অনেকগুলি বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে অনেকগুলি লাল রঙের খালি সিট দেখতে পাওয়া যাচ্ছে তার সামনে একটি সিনেমা হলে সিনেমা চলাকালীন পর্দা দেখতে পাওয়া যাচ্ছে ওপরে দুটি ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে ।